সেই দেয়ালটি হচ্ছে সাদা রঙ্গের।

এবং ঘরের বিতরে একজন মানুষকেও দেখা যাচ্চে ।

আমি এখানে একটি গরের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছি।

এবং সেই ঘরের সামনে কয়েকটি সিঁড়ি রয়েছে।

এবং সেই ঘরের ভিতরে অনেক থারিয়া রয়েসে।